ওয়ার্ক হার্ড ড্রিম বিগ এরকম কিছু নানারকম ব্যানার লাগানো।

চেয়ারদুটির মধ্যে দুটো বাচ্চা ছেলে বসে রয়েছে।

পেছনে অনেকগুলি টিনের ব্যারাক মতো বানানো তার নীচে ইট দিয়ে গাথনি করা।

রথগুলি ওপরেও দু-তিনটে বাচ্চা দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটির মধ্যে নানা রকম বাসনপত্র বোতল ইত্যাদি জিনিস রাখা।

জায়গাটির মধ্যে মাটি ঘাস হয়নি।

আবার এই পাশে পেতলের কলসিও রাখা তারপরে স্টিলের বাসনপত্রও রয়েছে।

সামনের দিকে দুটো নীল টুল আর দুটো লাল টুল রাখা।

গাড়িটি বোনাট খুলে তার মধ্যে কোনো একটি কিছু করা হচ্ছে।

দেয়ালের মধ্যে একটি ঘড়ি লাগানো রয়েছে।

গাছগুলির মধ্যে তেমন পাতা নেই।

খাওয়ারটি পেতলের ফালার উপর একটি কাগজের থালার উপর দেওয়া হয়েছে আর সব বাসনপত্র এখানে পেতলের দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি বড় মেলা দেখতে পাচ্ছি মেলাটির মদ্যে নানা রকম চড়ার জিনিস আয় এসেচে।

র্যাকের মধ্যে অনেকগুলি প্রিন্টার কম্পিউটারের জিনিসপত্র রাখা রয়েছে।

এখানে বুয়া অনেকের পায়ের নিচে ইয়োগা করার ম্যাট পাতা।

ওপরে দোকানটির দেওয়ালের রং সবুজ টেবিল -টির রঙও সবুজ।

এখানে আমরা একটি বড়ো হোটেল দেখতে পাচ্ছি হোটেলটির ওপরে সুন্দর লাইটিং করে ডিজাইন করা হয়েছে।

দোকানটির সামনে একটি বাইক দাঁড় করানো।

এখানে আমরা দু দিকে দুটো রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি মুদিখানা দোকান দেখতে পাচ্ছি।

বাগানের মাঝে একটি অ্যা টিনের ছাদ দিয়ে মে ঘরের মতো তৈরি করা।